মহিলাটি হলুদ রঙের শাড়ি পড়ে আছে।

দুটো বাইক ও দেখা যাচ্ছে একটা বাইক লাল রঙের ও একটা বাইক নীল রঙের।

কয়েকটা তার আছে জুতোর দোকানটির সাইড -এ একটা হলুদ রঙের ঘর রয়েছে।

কয়েকটা কম্পিউটার -ও আছে দেওয়ালে দুটো এ_সি দেখা যাচ্ছে দুটো ফ্যান -ও রয়েছে।

একটা লাইট এবং কয়েকটা তার দেখা যাচ্ছে।

একটা রান্নাঘর দেখা যাচ্ছে রান্নাঘরে একটা মহিলা রয়েছে।

এখানে একটা অফিস রুম দেখতে পাচ্ছি।